এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি পাহাড় এবং একটি নদী।

অনুষ্ঠানিক বড়ো সভা আয়োজন করা হয়।

আমাদের অফিস -এর সামনেও ঠিক এই রকমই একটি চায়ের দোকান রয়েছে।

যেখানে প্রতিদিন সকাল বেলা ছেলেরা ফুটবল খেলতো।

আমি যখনই অফিস -এ যাই তখনই অফিস যাওয়ার পথে একটি পেট্রোল পাম্প পরে।

এই ছবিটাতে দেখে মনে হচ্ছে এগুলি বাস কিংবা লরির টায়ার ।